ফু-উল দেখাছে লাইট আছে রঙ বেরঙের লাইট ।আর একটা গার্ড বসে আছে। তার ওদিকে একটা লোক বসে আছে।

খুব সুন্দর ডিসাইন করা-আ এটা রিশেপশন -এর হোটেল লাগছে। আর সাইডে একটা চিয়ারে একটা লোক বসে--

এটা দু মঞ্জিলা একটা বিল্ডিং বটে। তার নিচের এটা এ. টি. এম. বটে। এ কটা লোক দাঁড়িয়ে আছে --

এই যে তোরা দেখছো-ও এটা কি সুন্দর খুব সুন্দর জঙ্গল টাইপ দেখাচ্ছে সাইড -এ --

এই যে তোমরা দেখছো এটা একটি এখানে মন্দির বটে এটা খুব সুন্দর মন্দির। লাল রং এর করা আছে।

আর একটা ডাব পরনের টাকা করে ।

এই যে আপনারা দেখছো-ও এইখানে কুছু টোটো গাড়ি আছে সাইডে কুছু আদমি আছে--

কুনো হোটেল বটে। এই খানে টেবুল আছে চিয়ার আছে চামচ আছে সব কুছু ব্যবস্থা দিয়া আছে--

এই খানে কিছু বহুত সারা লাইট আছে । কুছু লোক এখানে দাঁড়িয়ে আছে।